এখানে আমরা নিজেদের ফ্যামিলি - র সাথে যেতে পারি।

হতে পারে ওর বাড়ি টিতে থাকার কারণে বাড়িটা কাঁচা রয়েছে যার জন্য হতে পারে--

আমরা ফ্যামিলি রেস্টুরেন্ট -এ নিজের ফ্যামিলি -র সাথে গিয়ে টাইম স্পেন্ড করতে পারি।

আমি আমার সামনে একটি বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি।

হনটেড হাউস -এ অনেকেও ভয়ও পা --

জায়গা দেখতে পাচ্ছি হয়তো এটা কোন বাড়ির মত কিছু এখানে দেওয়ালে কিছু কিছু জিনিস লেখা আছে।

আমি আমার সামনে একটি হসপিটাল দেখতে পাচ্ছি।

আমি আমার সামনে একটি জিম সেন্টার দেখতে পাচ্ছি।